একটি সাইনবোর্ড লাগানো আছে।

কাঁচের দরজা দেখা যাচ্ছে।

এখানে একটি মাঠ দেখা যাচ্ছে।

একজন বিয়ের কনে দেখা যাচ্চে।

এখানে একটি দুকান দেখা যাচ্ছে।

অনেকগুলি বই খাতা ব্যাট বল দেখা যাচ্ছে।

এখানে একটি স্কুল দেখা যাচ্ছে।

স্কুলের গেট দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের সামনে কিছু বাইক দাঁড় করানো আছে।

এখানে একটি অফিস দেখা যাচ্ছে।

একটি লুক দাঁড়িয়ে আছে।

একটি রাস্তা দেখা যাচ্ছে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে।

একটি টেবিল ফ্যান দেখা যাচ্ছে।

একটি আকাশ দেখা যাচ্ছে।

একটি প্লেন দেখা যাচ্চে ।

কিছু নারকেল গাছ দেখা যাচ্ছে।

একানে একটি ঘর দেখা যাচ্চে।

একটি টি_ভি দেখা যাচ্ছে।

দেওয়ালে একটি গ্রিল লাগানো আছে।

সাইডে কতগুলি সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

মন্দিরের ভিতর তিনটি মূর্তি দেখা যাচ্ছে।

আর একটি লাইট দেখা যাচ্ছে।

এখানে একটি গর দেখা যাচচে।

একটি দরজা দেখা যাচ্ছে।